ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এ ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো সম্পর্কে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো সম্পর্কে শিখব ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোতে উপলব্ধ বিভিন্ন বিকল্পগুলি কি এবং ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো ব্যবহার করে ব্লেন্ডার ইন্টারফেস কিভাবে কাস্টমাইজ করে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
না হলে আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন
বেসিক ডেসক্রিপশন ওএফ থে ব্লেন্ডার ইন্টারফেস
ব্লেন্ডার ইন্টারফেসের উপরের বাঁদিকের কোনায় ফাইল এ যান
ফাইল খোলার জন্য বাম ক্লিক করুন
এখানে বিকল্পের সূচী আছে যা ইতিমধ্যে ফাইল ব্রাউজার এবং ইনফো প্যানেলের টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে
উসের প্রেফারেন্স নির্বাচন করুন
কীবোর্ড শর্টকাটের জন্য Ctrl Alt এবং U টিপুন
এটি হল ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো
ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোর উপরের বাঁদিকের কোণায় ইন্টারফেস এ যান
এতে ব্লেন্ডার ইন্টারফেস কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বিকল্প রয়েছে
মৌলিক প্রয়োজনীয় অপশন ইতিমধ্যে ডিফল্টরূপে সক্রিয় আছে
ডিসপ্লে মিনি এক্সিস 3ডি ভিউয়ের নীচের বাঁদিকের কোণায় উপস্থিত মিনি অক্ষের আকার নিয়ন্ত্রণ করে
ডিফল্ট আকার হল 25
আমি ব্লেন্ডার টিউটোরিয়াল শৃঙ্খলায় ভাল দেখার উদ্দেশ্যে আকার 60 ব্যবহার করছি
আমি প্রদর্শন করছি
ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো বন্ধ করুন
3ডি ভিউয়ের নীচের বাঁদিকের কোণায় আমরা মিনি অক্ষ দেখতে পারি
মিনি অক্ষ ব্লেন্ডারে 3ডি স্পেসের গ্লোবাল ট্রান্সফর্ম অক্ষ প্রতিনিধিত্ব করে
ব্লেন্ডারে এনিমেট করার সময় এটি দরকারী
আমরা গ্লোবাল এবং লোকাল ট্রান্সফর্ম অক্ষ সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব
ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো খুলতে Ctrl Alt এবং U টিপুন
রোটাতে আরাউন্ড সিলেকশন সক্রিয় করুন
এটি আপনাকে নির্বাচিত বস্তুর কেন্দ্রের চারপাশে ঘুরতে সক্ষম করে
দেখা যাক এর অর্থ কি
ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো বন্ধ করুন
3ডি ভিউতে ল্যাম্প এ রাইট ক্লিক করুন
মাউস হুইল বা মধ্যম মাউস বাটন টিপে ধরে থাকুন এবং আপনার মাউস ঘোরান
আমরা নির্বাচিত বস্তুর চারপাশে ঘুরছি
একইভাবে ক্যামেরা তে ডান ক্লিক করুন
মাউস হুইল বা মধ্যম মাউস বাটন টিপে ধরে থাকুন এবং আপনার মাউস ঘোরান
এখন আমরা ক্যামেরার চারপাশে ঘুরছি
ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো খুলতে Ctrl Alt এবং U টিপুন
এডিটিং এ বাম ক্লিক করুন
এতে প্যারামিটার আছে যা অবজেক্ট এডিটিং মোড বা এডিটিং মোডে ব্লেন্ডারের আচরণ প্রতিফলিত করে
আবার মৌলিক বিকল্পগুলি ইতিমধ্যে ডিফল্টরূপে সক্রিয় হয়ে গেছে
গ্লোবাল উন্ডো আনডু স্টেপসের সংখ্যা বৃদ্ধি এবং হ্রাস করে যা এডিটিং এর সময় প্রয়োজন হতে পারে
ইনপুট এ বাম ক্লিক করুন
এখানে আমরা ব্লেন্ডারে ব্যবহৃত সকল কীবোর্ড শর্টকাট কাস্টমাইজ করতে পারি
ব্লেন্ডারে 3 বাটন মাউস আপনার 2 বাটন মাউসকে 3 বাটন মাউসের মত আচরণ করাবে
সিলেক্ট উইথ আপনার মাউসের নির্বাচন বিকল্প ডান থেকে বামে বদলাতে পারে
এটি বাম হাতের ব্যবহারকারীদের জন্য উপযোগী
এমুলেট নামপ্যাড আপনার কীবোর্ডে নম্বর কী বানাবে যা ব্লেন্ডারে নামপ্যাড কী এর মত আচরণ করবে
এটি ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য উপযোগী যার কীবোর্ডে পৃথক নামপ্যাড নেই
add অন্স এ বাম ক্লিক করুন
এটি ব্লেন্ডারে একটি প্লাগ ইন্স সূচী রাখে
এনেবল্ড এ বাম ক্লিক করুন
কিছু প্লাগ ইন্স ডিফল্টরূপে সক্রিয় হয়ে গেছে
অন্য প্লাগ ইন্স সম্বন্ধিত ওয়েবসাইট থেকে সংস্থাপিত করা যেতে পারে
উদাহরণস্বরূপ মেঘ তৈরী করার জন্য একটি প্লাগ ইন সংস্থাপিত করুন
অবজেক্ট এ বাম ক্লিক করুন
ক্লাউড জেনারেটর অবজেক্টের আগের ত্রিভুজে বাম ক্লিক করুন
লিঙ্ক টো উইকি তে বাম ক্লিক করুন
এই লিঙ্ক আমাদের ইন্টারনেট ব্রাউজারে একটি ওয়েব পেজ খোলে
আমি ফায়ারফক্স 309 ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করছি
এখানে আমরা ব্লেন্ডারের জন্য ক্লাউড জেনারেটর প্লাগ ইন ডাউনলোড এবং সংস্থাপিত করতে পারি
শুধু এই পৃষ্ঠার নির্দেশাবলী অনুসরণ করুন
এখানে প্রদর্শিত পদক্ষেপ সকল ইন্টারনেট ব্রাউজারে একই
থেমে এ বাম ক্লিক করুন
এখানে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের প্রতিটি প্যানেলের রঙ পরিবর্তন করতে পারেন
উদাহরণস্বরূপ টাইমলাইন এ বাম ক্লিক করুন
এখানে আপনি কারেন্ট ফ্রেম ইন্ডিকেটর গ্রিড এবং সেইসাথে অন্যান্য সকল এট্রিব্যুটসের রঙ দেখতে পারেন
কারেন্ট ফ্রেম এর আগে সবুজ বারে বাম ক্লিক করুন
এটি হল ব্লেন্ডারে কলর মোড উইন্ডো
এখানে সবুজ ক্ষেত্রের উপর ভাইট ডট কারেন্ট ফ্রেম ইন্ডিকেটরের রঙ নিয়ন্ত্রণ করে
আমি এটি লাল রঙে বদলাতে যাচ্ছি
ভাইট ডট এ বাম ক্লিক করুন এবং আপনার মাউস ধরে রেখে লাল ক্ষেত্রের দিকে ড্রেগ করুন
বাম ক্লিক ছেড়ে দিন
লক্ষ্য করুন যে RGB এর মান ও কিভাবে বদলে গেছে
এইভাবে আমরা অন্য সূচিবদ্ধ বিকল্পের রং ও পরিবর্তন করতে পারি
ফাইল এ বাম ক্লিক করুন
এখানে আমরা আমাদের সিস্টেমে ফন্টস টেক্সচার্স প্লাগিনস রেন্ডার আউটপুট স্ক্রিপ্টস সাউন্ডস ইত্যাদির স্থান নির্ধারিত করতে পারি
ফন্টস এর জন্য স্থান নির্ধারিত করুন
প্রথম আয়তকার বারের ডানদিকের শেষে ফাইল আইকনে বাম ক্লিক করুন
একটি ফাইল ব্রাউজার খোলে
ডিফল্টরূপে আমরা লোকাল সি ড্রাইভ ডিরেক্টরিতে আছি
উইন্ডোজ ডিরেক্টরি তে বাম ক্লিক করুন
ফন্সে যান
পর্দার উপরের ডান দিকের কোণায় অ্যাকসেপ্ট এ বাম ক্লিক করুন
প্রথম আয়তকার বারে একটি পাথ প্রদর্শিত হয়
ব্লেন্ডার এখন জানে যে আমাদের সিস্টেমে ফন্টসের জন্য কোথায় দেখে
একইভাবে দ্বিতীয় আয়তকার বারের ডানদিকের শেষে ফাইল আইকনে বাম ক্লিক করুন
আবার ফাইল ব্রাউজার খোলে
এখন আমরা আমাদের সিস্টেমে টেক্সচার্স এর জন্য স্থান নির্ধারিত করতে পারি যেমনকি আমরা ফন্টসের জন্য করেছিলাম
কি হবে যদি আমি টেক্সচার্স এর জন্য স্থান নির্বাচন ছাড়াই এই ফাইল ব্রাউজার থেকে প্রস্থান করতে চাই
ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোতে ফেরত আসার জন্য পর্দার উপরে হেল্পের আগের ব্যাক টো প্রিভিয়াস এ বাম ক্লিক করুন
দ্বিতীয় আয়তকার বারে কোনো পাথ দেখা যাচ্ছে না কারণ আমি কোনোটি নির্বাচন করিনি
সিস্টেম এ বাম ক্লিক করুন
এখানে ব্যবহৃত কম্পিউটারের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ব্লেন্ডার সেটিংস কাস্টমাইজ করতে পারি
ডিপিআই ব্লেন্ডারে ডিসপ্লের জন্য ফন্ট সাইজ এবং রেজল্যুশন পরিবর্তন করে
ব্লেন্ডারে ডিফল্ট ডিপিআই হল 72
ব্লেন্ডার টিউটোরিয়াল শৃঙ্খলায় ভাল দেখার উদ্দেশ্যে আমি DPI90 ব্যবহার করছি
নীচে বাঁদিকের কোণায় সেভ এএস ডিফল্ট এর ব্যবহার ব্লেন্ডার ইন্টারফেসে কাস্টমাইজড পরিবর্তনগুলি সংরক্ষণ করতে করা হয়েছে
কীবোর্ড শর্টকাটের জন্য Ctrl এবং U টিপুন
সুতরাং এটি ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো সম্পর্কে বুনিয়াদী তথ্য ছিল
এছাড়াও এখানে ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোতে অন্য বিকল্প উপস্থিত যার সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে
এখন কীবোর্ড শর্টকাট ব্যবহার করে ব্লেন্ডারে ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোটি খোলার চেষ্টা করুন
এরপর রোটাতে আরাউন্ড সিলেকশন ব্যবহার করে 3ডি ভিউতে কিউবকে আবর্তনের কেন্দ্র করুন
ব্লেন্ডারের জন্য ক্লাউড জেনারেটর plug আইএন সংস্থাপিত করুন
টাইমলাইনে কারেন্ট ফ্রেম ইন্ডিকেটরের রঙ বদলান এবং আপনার কম্পিউটারে রেন্ডার আউটপুটের জন্য স্থান নির্ধারিত করুন
শুভেচ্ছা
এবং এটি ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোর এই টিউটোরিয়ালটি সমাপ্ত করে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
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ